এখানে একটি সবজির দোকান দেখা যাচ্ছে দোকানটিতে অনেক টমেটো রয়েছে কিছু ছোট বড় টমেটো তাজা টমেটো দেখা যাচ্ছে ঢেঁড়স রয়েছে কাঁচা লঙ্কা।

এবং চারপাশে অনেক দেওয়ালে পিকচার দেখা যাচ্ছে। রুমটিতে অনেক আলো জ্বলছে। সুইচ বোর্ড দেখা যাচ্ছে।

হাতের বিভিন্ন জিনিস তৈরি করেছে খুবই সুন্দর দেখতে রয়েছে এবং জিনিসগুলি সবই পে পেপার কাটিং দিয়ে বানানো এবং জিনিসগুলির ওপর ভিত্তি করে।

পুরুষ মহিলা ছোট ছোট বাচ্চারা বসে রয়েছে বড় বড় বক্স দেখা যাচ্ছে একটি ভিডিও ক্যামেরা দেখা যাচ্ছে সিলিং এ অনেক আলো জ্বলছে।

চ্ছে এটি একটি চিড়িয়াখানা। এই চিড়িয়াখানাটি বিশাল এলাকা জুড়ে বিস্তার। এখানে সমস্ত ধরনের সুন্দর সুন্দর পশু পাখি রয়েছে।

প্রতিদিন এখানে অসংখ্য পুরুষ মহিলা ছোট ছোট বাচ্চারা ঘুরতে আসে। চিড়িয়াখানায় আশেপাশে অনেক গাছপালা দেখা যাচ্ছে।

পাশে একটি ছোট্ট গেট রয়েছে সেটি খোলা রয়েছে গেটের সামনের দিকে রাস্তা দেখা যাচ্ছে রাস্তার ধারে ছোট ছোট গাছ হয়ে রয়েছে ভিতরে বিশাল বড় ক্যাম্পাস দেখা যাচ্--

ও-ও ভিডিও ক্যামেরা করছে। সামনে একটি সিলিংয়ে ঝাড়বাতি জ্বলছে। চারপাশে অনেক আলো জ্বলছে।

বিক্রি করা হয় এখানে সামনে একটি বড় রেক দেখা যাচ্ছে। তাতে বিভিন্ন জিনিসপত্র নেওয়া হয়েছে এবং দূরে অনেক হচ্ছে রেক --

প্রচুর সামগ্রী রয়েছে এখানে প্রতিদিন প্রচুর মানুষেরা গ্রোসারি দ্রব্য কিনতে আসে সিলিংয়ে অনেক আলো জ্বলছে।

এখানে একটি বড় রাস্তা দেখা যাচ্ছে রাস্তার ধারে ধারে কিছু মাছ বিক্রেতা বসে মাছ বিক্রি করছে কারো কাছে ছোট ছোট মাছ রয়েছে চুনো মাছ।

গেট এর ভেতরে অনেক বড় বড় গাছপালা দেখা যাচ্ছে স্কুলে অনেক ভালো ভালো স্টুডেন্ট রা পড়াশোনা করে ভালো ভালো শিক্ষক - শিক্ষিকা এখানে দক্ষভাবে পড়ায়।

দূরে রাস্তার ওপরে একটি ব্রিজও দেখা যাচ্ছে ব্রিজ দিয়ে প্রতিদিন অনেক গাড়ি ঘোড়া চলাফেরা করে এবং ব্রিজ এর নিচ দিয়েও দেখা যাচ্ছে অনেক গাড়ি ঘোড়া চলাফেরা করছে বাস চলাফেরা করছে।

এখানে একটি চিড়িয়াখানার গেট দেখা যাচ্ছে এবং সুন্দর একটি বাধানো রাস্তা রয়েছে রাস্তা দিয়ে কিছু পুরুষ-মহিলা ভিতরে প্রবেশ করছে রাস্তার ধারে কিছু লোকজন দাঁড়িয়ে রয়েছে এক--

চ্ছে একটি বর্ষার কালো রঙের চেয়ার দেখা যাচ্ছে সামনে একটি ছেলে দাঁড়িয়ে রয়েছে একটি টেবিলের উপর হেলান দিয়ে।

দেখছে এবং দেওয়াল ঘেঁষে একটি ফ্যান দেখা যাচ্ছে সিলিংয়ে অনেক আলো জ্বলছে এই দোকানে প্রতিদিন অনেক লোকজন বাদ্যযন্ত্র কিনতে আসে।

গাছপালা দেখা যাচ্ছে কিছু লোহার রড পড়ে রয়েছে এখানে একটি বিল্ডিং কনস্ট্রাকশন -এর কাজ হবে ।

এবং বিভিন্ন উৎসব অনুষ্ঠান মসজিদটি সুন্দরভাবে সাজানো হয়। মসজিদে ছাদের দিকে দেখা যাচ্ছে মাইক টাঙানো রয়েছে -এর মাধ্যমে আজান ধ্বনি শোনা যায় ।

দোকানটির ভিতরে কৌটোতে অনেক জিনিসপত্র রয়েছে। এই দোকানে সমস্ত মুদিখানার দ্রব্য পাওয়া যায়। দোকানটির বাইরে একটি সাইকেল দাঁড় করানোর রয়েছে এবং দোকানটির উপর তলায়--

চ্ছে একটি মহিলা হেঁটে আসছে। অনেক বাচ্চাদের দেখা যাচ্ছে আর একপাশে আরেকটি গাড়ি দেখা যাচ্ছে।

এখানে একটি দোকান দেখা যাচ্ছে। দোকানটিতে অনেক চিপস কুড়কুড়ে প্যাকেট ঝুলছে কিছু ব্যাগ দেখা যাচ্ছে কিছু শ্যাম্পু রয়েছে।